এখানে একটা মন্দির দেখা যাচ্ছে মন্দিরের সামনে অনেক লোকজন আছে এখানে একটি পুজো হচ্ছে এখানে অনেক লাইট পাইট দেওয়া হয়েছে অনেক জন দেখা যাচ্ছে অনেক লোকজনে অনেক বাচ্চা দেখা যাচ্ছে অনেক মহিলা দেখা যাচ্ছে অনেক লোকজন দেখা যাচ্ছে ।

একটা মন্দির দেখা যাচ্ছে অনেক লোকজন দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে অনেক লোকজন দেখা যাচ্ছে। লোকজন দেখা যাচ্ছে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে দোকানের সামনে কিছু লোকজন আছে। কিছু গাড়ি দাড়িয়ে আছে দোকানের ভিতর কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। দোকানে অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে । দোকানে অনেক কিছু জিনিস দোকানে অনেক কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে এবং গাড়ি দেখা যাচ্ছে।